ছবিটায় একটা চার্চ কে দেখানো হয়েছে যে চার্চ আমরা প্রত্যেকেই জানি ক্রিস্টিয়ান দের ধর্ম স্থল।

'' ছবিটায় বাচ্চাদের কে একজন ম্যাম তাদেরকে পুরস্কার দিচ্ছে।''